বাসের সামনে বিল্ডিংয়ের সামনে প্রচুর লোক রয়েছে।

লোকটি টিশার্ট ও হাফপ্যান্ট পরে আছে এই দৃশ্যটি খুব আকর্ষণীয় সেখানে।

এখানে প্রচুর চেয়ার টেবিল সাজানো আ--

দেওয়ালে তারা লাগানো আছে ওপরে লাগানো আছে ফ্যান ।

যেখানে অফিসে কর্মীরা কাজ করছে সাধারণ মানুষকে পরিসেবা দিচ্ছে কয়েকজন ব্যক্তি পরিসেবা নিতে এসেছে।

টেবিলটাতে কিছু খাবার রয়েছে কিন্তু খাওয়ার খাওয়ার মত কোনো ব্যক্তি নেই।

বনে প্রচুর গাছপালা আছে সবুজে আচ্ছাদন্য ।

এই চিত্রটিকে দেখে মনে হচ্ছে যে এটি একটি বাস স্ট্যান্ড ।

বিল্ডিংটির প্রচুর জানলা দরজা খোলা রয়েছে এছাড়াও এক পাশে একটি দরজায় তালা লাগানো রয়েছ--

এই চিত্রটিকে দেখে মনে হচ্ছে যে এটা একটা ডাইনিং রুম যেখানে তিন থেকে চারটা ডাইনিং রয়েছে এবং চেয়ারও রয়েছে রুমটি একটু বড়।

রুমটিতে সুটকেস রয়েছে আরো বিভিন্ন কাঠের আসবাবপত্র রয়েছে সেখানে।

এই চিত্রটিকে দেখে মনে হচ্ছে যে এটি একটি জিও গ্রাহক পরিষেবা কেন্দ্রর দোকান।

একজন ক্যামেরাম্যান আছেন তিনি ধুতি পরে আছে কয়েকজন মহিলা আছে অনুষ্ঠানটিতে।

এখানে প্রচুর ফ্যান ও লাইট লাগানো রয়েছে এবং এর আকৃতি খুব বড়।

এই চিত্রটিকে দেখেই মনে হচ্ছে যে এটি একটি গোদাম ঘর বড়ো সরো।

এখানে একটি ট্রাক -এ করে তিনটি লোক মাল উঠোচ্ছে।

তার পাশাপাশি ফ্যান রয়েছে টাঙানো।